প্রথম ছিল ফাঁসি ঠিক আছে?

ওই যে ওই কি বলে ঐটাকে? একটা দেশ থেকে country থেকে বের করে দেয় ওই যে ওইটা।

আর ওই news এর অন্নপ্রসন্নকেও তো ওরা হ্যাঁ Nation হওয়ার জন্য হ্যাঁ এই DNA যে news টা আসতো না জি তে সেইটা খুব ভালো আসতো, এখন তো ঐটা shift হয়ে গেছে না অন্যটাতে। ওই anchor এর কি না? সাদা সাদা চুল। খুব ভালো করে মানে knowledgeable news গুলো দেয়। তারপরে ওই যে ঐটা ওই খবর গুলো দেয়, এই date এ এই সময় এই দিনে আজকের দিনে এই হয়েছিল ওই DNA এ টা এখন বোধ হয় অন্যটাতে আস্তাকে চলে গেছে না?

না না ওই চলে গেছে তো ওই তো আস্তাকে চলে গিয়েছিলো।

TVnine এর news coverage গুলোও ভালো থাকে কিন্তু অতো আমি দেখতাম না।

এমনিতেও খেলাতে আমার তো কোনো interest নেই। আমি যদি দেখতাম ওই খাবার সময় একটু news চালিয়ে দিতাম তখন যা দেখতে পারছি ঐটা। ওটার মধ্যে তো দেখতাম যে দশ মিনিট যদি দেখি আট মিনিট তো ad ই চলছে। আর তারপর ওইটা ঐযে politically ওরা discuss করছে pannel গুলো যেটা থাকে আহ discussion pannels গুলো। তো ওইটা আপাতত কেউ কাউকে বলতেই দেয়না, সবাই একসাথে বলে দেয়। তারপরে ওই discussion এর ultimately মানেটা কি বেরোয় সেটা কে জানে? ওরাও আদেও জানে যে আমরা কি discuss করলাম? কেনই বা discuss করলাম? লোকেরাই বা ওইটার মধ্যে কি বোঝে সেটাই জানে, আর ওই news channel ওদেরও তো কিছু দেখাতে হবে বলে ব্যাস দেখাচ্ছে।

কলকাতার news, news তো কলকাতার TV আছে, ঠান্ডায় একটু কাঁপছে।

তা সত্ত্বেও লোকেরা ওই গাদা গাদা গাদার মতো ওই ভীড় করে দেখতে যায় রাত্রিরে same ওই পচা light গুলো। হম হম হম হম আহ গোয়া carnival টা তো ডিসেম্বরে নয় Jan না ফেব্রুয়ারিতে।

হ্যাঁ, সেটা তো গোয়া তো happening place আবার কিন্তু তখন তো ওইটা অনেক আগে থেকে booking করতে হয় plus expensive ও থাকে

হ্যাঁ হম হ্যাঁ ঠিক।

হ্যাঁ, হ্যাঁ কোনো একটা ওই cruise ship ছিল উম

তারপরে তো ultimately তো ব্যাস সব scene

ঠিক আছে, আবার কথা বলবো তোমার সাথে শিগগিরই হ্যাঁ, রাখছি ভালো থাকিস, রাখি। Hello ইলা,

আমিও ভালো আছি আহ তোমার সাথে তো অনেক দিন কথা হয় না, আজকে হঠাৎ মনে পরলো তোমার কথা। সব ভালো তো?

হ্যাঁ সব ভালো। তোমাদের ওখানে সব ভালো? হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেও সব ভালো, তবে আহ দেখতেই তো পাচ্ছো সারা বাংলাদেশে কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে সবাই যাচ্ছে, হঠাৎ করে এত ঠান্ডা পরে গেলো। তোমাদের কি অবস্থা? আমাদের এখানে কদিন ধরে শ্রোতপ্রবাহ চলছে। খুবই ঠান্ডা। ঠান্ডার জন্য বাইরে বেরোনোই খুব কষ্ট হয়ে গেছে।

আমাদের এখানে আহ তুমি তো জানোই যে আমি ঢাকায় থাকি, তো আমাদের এখানে প্রথম প্রথম খুব একটা শীত ছিলনা তবে এখন দেখছি যে বেশ কয়েক দিন ধরে এত পরিমাণে শীত করছে সবার আহ সেটা ঢাকার মানুষ কখনও আসলে বুঝতে পারেনি যে হঠাৎ করে এত ঠান্ডা পরবে আর দেখা যায় যে ঢাকার জন্য আমরা কি করি আমাদের তো বেশ আহ গরম হয় এমন জামা কাপড় খুব একটা রাখি না, শুধুমাত্র ঠান্ডা জন্য যতটুকু সোয়েটার বা যতটুকু আহ গেঞ্জি পরতে হয় সেগুলো এনে রাখি। তো কষ্ট হয়ে গিয়েছে আহ সে গুলো আবার বের করে ঠিকঠাক করে পড়া উফ এখনেও অনেক ঠান্ডা। আর এখানে হচ্ছে আমাদের পাশে আহ মানে এতো বেশি ঠান্ডা পড়েছে যে এখানে মানে মানুষরা আছে তারা প্রচুর কষ্ট পাচ্ছে। তাদের ঠিক মতো মানে কাঁথা কম্বল নেই মানে প্রচন্ড রকম শীতে কষ্ট পাচ্ছে দেখলেও আসলে খারাপ লাগছে আর চারি দিকে এত কুয়াশা সকালে যখন মানে ওঠা উঠি তখন মানে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আহ এই কয় দিন এমন হয়েছে যে উম দুইটা তিনটা বেজে গেছে দুপুর তারপর সূর্যের কোনো দেখা নেই। ওহ্হো এ এটা তো খুব কষ্ট দায়ক ব্যাপার কারণ সবাই যারা তুমি বলছিলে ছিন্নমূল মানুষদের কথা তারা তো একটু আহ আশ্রয় জন্য যেখানে জায়গা পায় সেখানেই দেখা যাই যে তারা রাস্তাতেও থাকছেন কোনো বাড়ির সামনে খালি জায়গা পরে থাকে সেখানেও থাকছেন। তাদের জন্য তো খুব বেশি কষ্ট হয়ে যাই আর কুয়াশার কথা সেটা আমি একদম হারে হারে টের পেয়েছে এবার আমি খুব সকাল বেলা যেহেতু আমাকে বের হয়ে যেতে হয় কাজের জন্য। তো তখন দেখা যাই যে একদম একদম এক হাতে সামনের জিনিসও আমি কষ্ট করে দেখতে হচ্ছে আমাকে তো গুলো না ঢাকায় আগে কখনো আমি আহ দেখিনি বা এই সমস্যাটার স্মুখীন হয়নি আবার আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও তো ঢাকা খুলনার এগুলোর অবস্থা ভালো আমি ভাবছি বেশি উত্তরঞ্চলের কথা এখানে যে প্রচন্ড শীত এখানে তো মানে শীতে প্রচুর লোক মারা যাচ্ছে মানে এখনো পর্যন্ত অনেক শীত ওখানে উত্তরবঙ্গের কথা তো এটা সব সময়য়ের মতো সত্য যে উত্তরবঙ্গে শীত কিছুটা বেশি পরবে যেহেতু আহ পাহাড় আসে পাশে আছে। আর উঁচু ভূমিতে আসলেই তো শীত বেশি পরে আমাদের দেশে যে গুলো উঁচু ভূমি সেগুলোতে অনেক শীত পরে। হ্যাঁ ভৌগোলিক অবস্থার কারণে ওই জায়গা গুলোতে যেহুতু শীত বেশি পরবে তো ওটার নিয়ে আসলে বলার মতন কিছু নেই তবে তবে সববারের মতো এবারও আমি আমিও আরকি অবাক হয়েছি যে আহ এইযে আমাদের মাঝামাঝি যে এলাকা গুলো আছে বা একটু নিচু এলাকা যেগুলো আছে সেই গুলোতে এত কেন শীত পড়লো। তুমি কি দেখেছো যে একটা খবর বের হয়েছিল যে আহ মানে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সারা বিশ্বব্যাপী। হ্যাঁ হ্যাঁ সারা বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এখন তো আসলে আবহাওয়াটা মানে এবছর শীত পড়ছে কিন্তু সাধারণত হয় কি শীতকালে আমরা হচ্ছে শীতের যে আমেজটুকু শীতের যে শুধু কষ্ট কর ব্যাপার তা না শীতের একটা একটু মিষ্টি আমেজ আছে এই আমেজটা আমরা কখনো উপভোগ করতে পারিনা মানে শীত কালে গরম মানে আবহাওয়া এতো পরিবর্তনের কারণে জল বায়ু আবহাওয়া এতো পরিবর্তনের কারণে শীতের যে একটা মিষ্টি আমেজ এটা আমরা শহর বাসীরা ভুলেই গেছিলাম এবার একটু শীত আমাদের মনে করিয়ে দিচ্ছে যে না শীতের একটা মিষ্টি আমেজ আছে। হ্যাঁ এটা কিন্তু তুমি বেশ বলেছো আগে তো শীত উপভোগ করার জন্য আমাদেরকে গ্রামে যেতে হতো শহরে যারা থাকে তাদেরকে আহ তাদেরকে শীত ছুতোয় না বলতে গেলে তাই না। এখন আমরা আহ সেই একটা সাদও পেয়ে গেলাম। শীতে এমন হয়েছে যে শীতকাল কিন্তু হচ্ছে আমরা fan চালাচ্ছি কিন্তু এ বছর মানে fan যেন সব কিছু একদমই বন্ধ একদম আসলেই শীত আছে হ্যাঁ শীত আছে তবে হ্যাঁ কষ্টটা হয় এই যে আমরা তো অভস্ত না এই কারণ এ আসল এ কষ্টটা একটু বেশি বোঝা যাই। যখন আহ শীতের সময় আগে দেখা যেত যে আহ সকালে খুব বেশি শীত পড়ছে দুপুরের দিকে একটু রোদ একটু একটু হালকা ঠান্ডা একটু হালকা গরম বাতাস এমন একটা আবহাওয়া এমন একটা পরিস্থিতি সব সময়ই থাকতো। তবে এইবার চোখে দেখা যায়না এমন কুয়াশা প্রচন্ড রকম কুয়াশা প্রচন্ড রকম ঠান্ডা আসলেই মানে বলার কিছু নেই হ্যা ঠিক বলেছো। কুয়াশা প্রচন্ড রকম ঠান্ডা আসলেই মানে বলার কিছু নেই হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা এবার শীতে তুমি কি কি করলে বলো তো দেখি।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 ওটা খুব মজা লেগেছে পরে আমার বোন পিঠা বানিয়ে ছিল ওটা বেশ ভালো লেগেছে এবং আমি আমরা হচ্ছে আহ আমাদের কিছু বন্ধুরা মিলে ছিন্নমূল মানে মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করছিলাম।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

আহ বিষয়টা বুঝতে পাচ্ছি এতো দিন আসলে আহ নিজে কষ্ট না করে আসলে আরেক জনের কষ্ট বোঝা যায়না এবার যেহেতু আমি নিজে বুঝতে পারছি তাহলে তাদের। তাদেরও না যেন কত বেশি কষ্ট হচ্ছে সেই কষ্টটা অনুভব করতে পেরে আমিও আরকি এইবার সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটা আহ উদ্যোগ নিতে চাই আহ

এটা হচ্ছে এখন কি মাস চলছে এটা পৌষ মাসের মাথায় শেষের দিকে আহ মাঘ চলে আসছে সামনে আরো শীত পড়ার সম্ভবনা আছে। ও হো তাই তো ভালো কথা বলছো তুমি তাহলে তো আমার এখন থেকেই কাজ করা শুরু করা উচিত তাই তো?

কিন্তু আমি যেটা খবরে দেখলাম যে আহ সামনে আরো বেশি শীত পড়তে পারে আর পড়ারই কথা কারণ সামনে মাঘ মাস আছে আমরা জানি মাঘে একটু বেশি শীত হয়। হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই তবে আহ আচ্ছা তুমি যেহেতু বলছিলে যে তুমি আ সংগ্রহ করেছো আহ কম~ টাকা সংগ্রহ করেছো তোমার বন্ধুদের নিয়ে এরপর কম্বল বিতরণ করেছো তুমি কি আমাকে এই ব্যাপারে একটু আহ পরামর্শ দিতে পারবে যে আমি আসলে যদি একশো জন মানুষ কিংবা দুশো জন মানুষের মতো আহ ব্যবস্থা করি মানে মানুষ কে সাহায্য করার মতো ব্যবস্থা করি সে ক্ষত্রে আমার আহ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

আসলে ঠিক ভাবে কাজ করতে গেলে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না তুমি যদি তোমার দশ বারো জন friend কে জোগাড় করতে পারো তাহলেই তুমি হচ্ছে হম প্রত্যেকে যদি তোমরা দশ জন যদি।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 আহ তাহলে তুমি বলছো যে আমরা নিজেরা নিজেরা আগে চেষ্টা করবো যে

আচ্ছা আচ্ছা আহ হ্যাঁ

আমার শীত, আমি প্রচন্ড শীত কাতুরে মানুষ আমি একে বারেই ঠান্ডা সহ্য করতে পারি না দেখা যাই যে আমার গরমের সময় ও একটু গরম কম থাকলে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 তোমাকে আমি আগেও বলেছিলাম যে আমার আসলে আহ অসুখ আছে অসুখের জন্য আসলে আমি আহ শীতটা সহ্য করতে পারি না তো হম

হ্যাঁ হ্যাঁ শীতের সময় বয়স্করা এবং হচ্ছে শিশুরা।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 আহ এছাড়াও শীতে বিভিন্ন রকম রোগে প্রাদুর ভব ঘটে যেমন তোমার হচ্ছে যে এর চরমরোগ গুলো আছে এটা শীতকালে মানে প্রচুর পরিমানে হয়। রাখা উচিত যে খুব সচেতন ভাবে বাচ্চাদের সাথে বা ঠান্ডা কাশি এটা তো বাচ্চাদের লেগেই থাকে এর জন্য, মানে আমাদের উচিত যে যারা আমাদের বাসার ছোট আছে তাদের প্রতি বিশেষ যত্ন রাখা বা যারা বৃদ্ধ আছে তাদের প্রতি কারন আহ তাদের হচ্ছে শীতকালে তাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি কম থাকে আরো বেশি করে যায়। তো তারা বিভিন্ন রকম সমস্যায় ভোগে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 তবে একটা বিষয় একটা বিষয় একটু ভালো হয়েছে আমার জন্য এই যে তুমি যে এখন বললে যে শীতের সময় চর্মরোগের প্রাদুর প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় আমি এখন থেকে থাকবো যে এই এই ব্যাপার গুলোর যেন আমাদেরকে খুব একটা আহ স্পর্স না করতে পারে একটু সাবধানে অবশ্যই প্রয়োজন আর তারমধ্যে আহ কিছু দিন বেশ কিছু দিন আগে পর্যন্ত তো আমরা কোরোনার একটা মহামারীর যাচ্ছিলাম। তখন কিন্তু আমরা দেখেছি যে একটু খানি শীতেও বেশ মানুষ জন কষ্ট পাচ্ছে বেশ হার বেড়ে গিয়েছিলো তো এবারও এবারও খুব সাবধানে থাকতে হবে আমাদের সবাইকেই বিষয় গুলো আর, আবার আমাদের জীবনে না আসে কারণ একবার হওয়ার তো পর তো আমরা বুঝেছি যে আসলে এটা কতটা যন্ত্রনা দায়ক কতটা কষ্ট দায়ক ছিল সবার জন্য।

কিন্তু শীতে একটু ব্যাপার আছে শীতে যেই পরিমানে সবজি পাওয়া যাই আমাদের উচিত শীতের এই সবজি গুলো বেশি বেশি করে খাওয়া আর আমরা যদি এই গুলো খাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে শীতে অনেক একটা মজার ব্যাপার যে সব সবজি তুমি খুব ভালো ভালো সবজি খুব অল্প দামে পাচ্ছ পর্যপ্ত পরিমানে পাচ্ছ এত মানে different একটা সবজি মানে variety যেটা আসলে খুব ভালো। তুমি বোধহয় সবজি খুব পছন্দ করো তাই না আমি কিন্তু একে বারেই পছন্দ করি না যার কারণে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

রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর একটা বিষয় আছে যেহেতু সেহেতু অবশই শীতের হবে আমার না ভালো লাগে না খেতে দেখা যাই যে প্রায় প্রতিদিনই আহ মা সবজি রান্না করছেন আহ কোনো না কোনো সবজি থাকছেই বাসায়। তো এইটা আসলে প্রতিদিন এক ঘেয়ে হয়ে যাই আমার জন্য তবে হ্যাঁ অনেক ধরণের মানে variety আছে তো হোচ্ছে উম তোমার ভালো লাগার কথা

হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো আর শীতের মধ্যে তো আসলে সবার এ একটা বেড়ানোর সময় এসে যায় সবাই তো বাড়াতে টেরাতে যায় তুমি তো বলেছো তুমি তোমার বোনের বাড়ি গিয়েছো খেজুর রস খয়েছো খুব মজা করেছো, আমি কিন্তু এখনো বেড়াতে যেতে পারিনি আমার আহ পড়া লেখার কিছুটা চাপ ছিল কাজের কিছুটা চাপ ছিলো। এই কারণে আমি এখনো সময় করে উঠতেই পারছিনা যে কোথাও বেড়াতে যাবো, তবে আমি চিন্তা করছি কি জানো আমি তোমাদের ওখানে আহ কিছুদিন পরেই যাবো তোমাদের সাথে কিছু তা সময় কাটিয়ে আসবো তুমি কি বলো

ভালো লাগবে আমাদের এখানে হচ্ছে তুমি যদি আসো তাহলে আমরা অনেক মজা করতে পারবো।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 তবে দেখোই তো সময় সুযোগ হয় না সব কিছু মিলিয়ে আর আহ সব কিছু মিলিয়ে তো আসলে সব সময় সম্ভব হয়না এই আবহাওয়াটা আমাদের আসলে অনেক কাবু করে ফেলছে। মনেই চাই না যে আমরা কোথাও আসলে যাই। হ্যাঁ তা অবশ্য ঠিক বলছো একটু শীতটা কমুক তারপর নিশ্চই আমরা একদিন একসময় দেখা করবো কি বলো? আচ্ছা ঠিক আছে তাহলে সেই আশা আশায় ব্যাক্ত করলাম। তুমিও ভালো থেকো তোমার ও রইলো আমাদের এইখানে এসে ঘুরে যাবার কেমন সবাই কে নিয়ে চলে এসো আচ্ছা তুমিও এসো, আল্লাহ হাফিজ

দিল্লিতে জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক cricketer বাবার নাম প্রেম কোহলি যিনি মাঝারি সারির ডানহাতি batsman রূপে পরিচিত তবে মাঝেমধ্যে উদ্বোধনী batsman হিসেবেও batting এ নেমে থাকে উনি। এছাড়াও ডানহাতে medium pace bowling করে থাকেন। মালেশিয়ায় অনুষ্ঠিত দুহাজার আট সালে ICC অনুর্ধ্যে উনিশ ক্রিকেট বিশ্বকাপ শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি এবং এর কয়েক মাস পরে উনিশ বছর বয়সে শ্রীলংকার বিপক্ষে ভারতের হয়ে oneday তে অভিষেক হয়েছিল তার। তিনি শীঘ্রই oneday তে middle order এ নিয়মিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং দুহাজার এগারো সালের বিশ্বকাপে ভারতে ভারতের জয়ী দলের সদস্য ছিলেন। তিনি দুহাজার এগারো সালে test অভিষেক করেছিলেন এবং দুহাজার তেরো সালের মধ্যে অস্ট্রিয়া ও দক্ষিণ আফ্রিকার test এ শত রান করে নিজেকে একজন test cricket আর প্রমান করেছিলেন। পরবর্তীকালে তিনি অনেক পুরুস্কারে পুরস্কিত হয়েছেন যেমন দুহাজার তেরো সালের অর্জন পুরুস্কার দুহাজার সতেরো সালের পদ্মশ্রী এবং দুহাজার আঠারো সালে ভারতের সর্বোচ্চ ক্রিয়া সম্মান রাজীব গান্ধী খিল রত্ন পেয়েছেন USPN দ্বারা কোহলি বিশ্বের অন্যতম বিখ্যাত athlete এবং forbes এর অন্যতম মূল্যবান athlete brand হিসেবে স্থান পেয়েছেন। দুহাজার আঠারো সালে time magazine কোহলিকে বিশ্বের অন্যতম একশো প্রতিভাশালী ব্যক্তির মধ্যে একজনে আখ্যা দিয়েছেন। দুহাজার সতেরো থেকে আঠারো সাল পর পর দুবছর কোহলি তার golfit super trophy অর্জন করেছেন। ICC test player of দুহাজার আঠেরো, দুহাজার বারো, দুহাজার সতেরো এবং দুহাজার আঠারো সালে ICC one day খেলোয়াড় এবং wisden বিশ্বের শীর্ষ স্থানীয় cricket এ দুহাজার ষোলো, দুহাজার সতেরো, দুহাজার আঠারো সালে তিনি ছিলেন পাঁচই november উনিশশো অষ্টাশি তারিখে প্রেম এবং সরোজ কোহলি দম্পতির সন্তান বিরাট কোহলি দিল্লিতে জন্মগ্রহণ করেন বাবা পেশায় ছিলেন আইনজীবী। দুহাজার ছয় সালে মৃত্যুবরণ করেন।

দুহাজার তেরো সালে প্রথমবার তিনি oneday batsman এ ICC ranking এ প্রথম স্থানে পৌঁছন তিনি twenty আহ তিনি T twenty format এ কোহলি সাফল্য এসেছে এবং ICC world T twenty তেওঁ দুবার তিনি man of the tournament হয়েছেন। দুহাজার চোদ্দ সালে মহেন্দ্র সিং ধনী test অবসর গ্রহনের পরে কোহলি one day তে দলের সহ অধিনায়ক নিযুক্ত হন এবং test অধিনায়কত্বের দায়িত্ব পান। দুহাজার সতেরো সালে প্রথম দিকে ধনী অধিনায়ক পদ থেকে পদত্যাগ করার পরে তিনি oneday তে অধিনায়ক হন one-day cricket এর সব চেয়ে দ্রুততম batsman হিসেবে দশ হাজার এবং এগারো হাজার রানের record টি তারি করা। যথাক্রমে দুশো পাঁচ, দুশো বাইশ রান করে করেছিলেন বর্তমানে ভারতের আন্তর্জাতিক cricket এ সকল স্তরে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে তিনি অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা batsman হিসেবে বিবেচিত। এছাড়াও তিনি indian premier league অর্থাৎ IPL এ royal challenges বেঙ্গালোর এর হয়ে খেলেন এবং দুহাজার তেরো সাল থেকে দলের অধিনায়কত্ব করছেন। october দুহাজার সতেরো সালে তিনি বিশ্বের শীর্ষ স্থানীয় oneday batsman এবং test ranking এ বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ভারতীয় batsman দের মধ্যে কোহলির সেরা test ranking ন'শ সাইত্রিশ point oneday rating ন'শ এগারো point এবং T twenty rating আটশো সাতানব্বই point test cricket এ অভিষেক ঘটে ধনীর অধিনায়কত্বের দুহাজার এগারো সালে west indies এর বিরুদ্ধে কিংস্টন এর ঘূর্ণি pitch এ রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষ্মণের সাথে মধ্যম স্তরে মধ্যম ক্রমে তিনি batting করেন। দুহাজার এগারো-বারো সালে প্রথম ঘরোয়া series এবং প্রথম অর্ধশত রান। ঘরের মাঠে west indies এর বিরুদ্ধে তৃতীয় state এ ইয়ুভরাজ সিং এর পরিবর্তে প্রথম একাদশ স্থান পান দুই innings এ অর্ধশত run করেন মাত্র এক রান এর জন্য match টি draw হয়। দুহাজার এগারো বারো অস্ট্রেলিয়ার সফর এবং প্রথম শত run দুহাজার এগারো বারোর মৌসুমে অস্ট্রিয়ার সফরে ভারতীয় দলের ব্যাপক পড়ি~ বিপর্যয় ঘটে সেখানে জোষ্ঠ খেলোয়াড় গণ ব্যর্থ হলেও কোহলি অস্ট্রিয়ার বিপক্ষে এডিলেটে তার প্রথম শতক করেন। দুহাজার চোদ্দ সালে ইংল্যান্ড সফরে সেরকম ভালো প্রদর্শন করতে পারেননি দশটি innings খেলে মাত্র একশো আটত্রিশ run করেন সর্বোচ্চ উনচল্লিশ run ভারতে এক থেকে তিন ব্যবধানে series এ হারে দুহাজার আঠারো সালের ইংল্যান্ড সফরে ব্যক্তিগত ভাবে ভালো খেলেন। যদিও দল এক-চার ব্যবধানে series এ পরাজিত হয়। দুহাজার আঠারো উনিশ অস্ট্রেলিয়া সফরে ভালো খেলেন, দল দুই-এক ব্যবধানে series জিতে। দুহাজার কুড়ি সালে পরপর নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, ইংল্যান্ড, দক্ষিণ-আফ্রিকা সফরে কার্যত শতক শূন্য থেকেছেন। নিউজিল্যান্ডের দক্ষিন-আফ্রিকা সদরের দল পরাজিত হয় এবং ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা হয়। দুহাজার তেরো সাল থেকে কোহলি bollywood এর অভিনেত্রী অনুশকা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান। এবং তার সম্পর্কে গণ-মার্ধমে গুঞ্জন কথা শোনা যায়। তারা দুহাজার সতেরো সালের এগারোই december ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কোহলি স্বীকার করেন তিনি কু-সংস্কারে বিশ্বাসী। তিনি হাতে একটি কালো wrist-band পড়েন, এর পূর্বে তিনি gloves পরে run পেয়েছেন সেই gloves জোড়া পরে মাঠে নামতেন। দুহাজার একুশ সালের এগারোই january বিকেলে ভিরাট কোহলি প্রথম সন্তানের পিতা হন। তার মেয়ের নাম রাখা হয় ভামিকা কোহলি। সারা বিশ্বেই বিশেষ করে ভারতীয় বিরাট কোহলির ব্যাপক জনপ্রিয়তার জন্য super V নামে একটি cartoon ও তৈরী করা হয়েছিল তাকে নিয়ে। কোহলির দ্বিতীয় প্রিয় খেলা হলো football দুহাজার চোদ্দ সালে তিনি indian super leaque এর club FC goa আয় সহ-মালিকানা গ্রহণ করেন। তিনি বলেন তিনি তার football এর প্রতি আগ্রহ থেকে club টিতে বিনিয়োগ করেন এবং চান ভারতীয় football বিকাশ লাভ করুক। তিনিই আরো বলেন এটি আমার কাছে ভবিষ্যতের জন্য একটি ব্যবসায়িক বিনিয়োগ। cricket এর আজীবন খেলে যেতে পারবোনা তাই আমি অবসরের পর সকল সুযোগ কোহলির মোট সা~ আহ সম্পদের পরিমান তিনশো বিরাশি কোটি রুপি forbes সাময়িক চোখ brand মূল্য হিসাবে এগিয়ে আছেন লিওনেল মেসির চেয়েও। মেসির অবস্থান ন'য়ে কোহলির সাত। বছরে তার প্রায় একশো একুশ কোটি রুপির মতন। IPL খেলার বিনি~ আহ IPL খেলার বিনিময়ে প্রতি বছর royal challengers ব্যাঙ্গালুরু কাছ থেকে ষোল কোটি রুপি বেতন নেন বান্দ্রায় ন-কোটি রুপির flat আছে, কোহলি আঠেরো brand এর প্রচার করেন এবং দিনের বিজ্ঞাপনের জন্য কোহলি প্রায় পাঁচ কোটি রুপি নেন। দুহাজার বারো সালে ICC র